এখানে একটা জিনিস খেয়াল কর যদি তোর মনে কর এখন job চলে যায়। বা আমার এখন job যায়।

না একটা ভালো job পেতে

আবার একটা job একদম এটা একদম ঠিক বলেছিস। আমি তো এটা দেখলাম তো দেখি খবরে বা অনেক বন্ধুবান্ধব আছে তার থেকে

হ্যাঁ সেটাই

হ্যাঁ

সত্যতা আহ বা মিথ্যা টা বিচার করা যায় না? সেতো অবশ্যই এবার আমরা তো আর অতটা কিন্তু হ্যাঁ তো কিছু তো সত্যি থাকে। আবার কিছুটা ওরা TRP বাড়ানোর জন্য যেমন তুই প্রথমেই বললি। যে কিছুটা থাকে ওরা সেটা করে। তারপর যেখানে আছে সেখানে যেইখানেই থাকুকনা যে state এর ই সংবাদ যারা শাসকদল তাদের ছত্রছায়ায় তাদেরকে থাকতেই হবে। হ্যাঁ

সেটাই সেটাই

না না আমি যদি বলি যে তোর এই জিনিসটা খারাপ। কিন্তু তোর চোখে তখন আমি খারাপ হয়ে গেলাম। হ্যাঁ তুই বলবি আমার কেন খারাপটা দেয়? হ্যাঁ যাজ্ঞে ভালোই হলো অনেকদিন বাদে কথা হলো বেশ। অনেককিছু জানাও গেলো, খবর পাওয়া গেলো।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ঠিক আছে।

কিরে কেমন আছিস? এইতো ভালো আছি, তুই কেমন আছিস?

তুই কি কিছুদিন আগে ঘুরতে গেছিলিস কোথাও? কিছুদিন না রে অনেকদিন আগেই প্রায় চার মাস বা পাঁচ মাস হতে গেল আচ্ছা কোথায় গেছিলিস?

আরে আমি না কি বলতো ওইসব জায়গায় যাইনি তো আমার কোনো আইডিয়া নেই, আমার পাহাড় দেখলেই সব মানে গুলিয়ে যায়, হয়তো কাশ্মীর বা দার্জিলিং বা সিকিম, আমি এক্সাক্টলি কোনো জায়গা দেখ বলে না যে কাশ্মীর টা একটা স্বর্গ ঠিক হ্যাঁ হ্যাঁ না এক্সাক্টলি স্বর্গই

ভাবছি যে আমরাও একটু কোথাও ঘুরতে যাব বাট হচ্ছে না না এই বছর আর কাশ্মীর যাব না, আমি ভাবছি সামনের বছর যাব, আমি রিসেন্টলি তোর ইসে গেছিলাম দীঘা গেছিলাম হম না আমিও মন্দারমনী যায়নি আমি তাজপুর মন্দারমনিটা শুনেছি যে খুব সুন্দর বাট যাওয়া হয় নি

কি বলতো আমি দীঘাটা আর ওই তাজপুর টাই গেছি আমার খুব একটা জায়গায় ঘুরতে যাওয়া হয় নি তো আমি ভাবছি যে রিসেন্টলি আহ কোথাও একটা ঘুরতে যাব কিন্তু কাশ্মীর অব্দি যাওয়ার মতন এখন ব্যাপারটা নেই

আচ্ছা যাই হোক, তোর যদি কখনো ইচ্ছা হয় বা বাড়ির যদি ফ্যামিলির বা, সাপোর্ট হয় সেরকম তো কাশ্মীরে একবার গিয়ে ঘুরে আসিস ভাই, হেবি সুন্দর জায়গা, অনেক অনেক সুন্দর সুন্দর ঘুরার জায়গা আছে অনেক আমি ম্যাক্সিমাম অনেক জায়গায় ঘুরে এসেছি আমি ফ্যামিলি থেকেই গেছিলাম মা-বাবা আমি আর দাদা

অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে বৈষ্ণব দেবী মন্দির আছে গুলমার্গ আছে তারপর শ্রীনগর তারপর ডাললেক আমরা তো ডাল লেকের পাশেই ছিলাম একদম হেবি সুন্দর জায়গাটা চারি পাশ দিয়ে সুন্দর সুন্দর, মানে আনকমন স্পট মানে ফুলগুলো না ফুটে থাকে বুঝলি যেগুলো দেখা যায় না আমাদের এখানে ওগুলো ওখানে ফুটে থাকে, হেবি সুন্দর জায়গা তারপর টিউলিপ এইতো এই উম ঠান্ডা যে সময়টা বরফ থাকে সেই সময়টা টিউলিপ থাকে সব গলিতে গলিতে আচ্ছা ওখানে নাকি একটা মন্দির আছে ওই মন্দিরটাই গেছিলিস? ওই তো বৈষ্ণব দেবী মন্দির বললাম না অনেকটা উঁচু মন্দিরটা পুরো পাহাড়ে হেঁটে হেঁটে উঠতে হয়, আর যারা না পারে তাদের এমনি পালকি আছে তারপর আহ ঘোড়া আছে বাট আমরা যখন গেছিলাম আমরা পুরো একদম হোল নাইট হেঁটে হেঁটে গেছি ভাই যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম না মানে সারা রাত্রিবেলাটায় মানে এতটা উঁচু মনে হচ্ছিল কি চাঁদটা পুরো আমার কাছে এতটা মানে সুন্দর ছিল বাট ওখানে না ক্যামেরা বা ফোন এলাও নেই বুঝলি তো ওই জন্য কোনো ফটো ওখানে তুলতে পারিনি বাট হেবি সুন্দর জায়গা শোন না উপরে অনেক সুন্দর সুন্দর আহ ঠাকুরের মূর্তি আছে মানে দূর্গা ঠাকুরের তারপর পুরো মন্দির টাই না খুব ঠান্ডা বুঝলি তো মানে অলওয়েজ ঠান্ডা থাকে

তাজপুর মন্দারমনি বা দীঘা বা শান্তিনিকেতনে আমি গেছিলাম তোর দু বছর আগে খুব সুন্দর জায়গা কিন্তু আমি ওই লক ডাউন এর পরপর গেছি তো আমি না খুব একটা ঘুরতে টুরতে পারিনি আমি শুনেছি যে ওখানে রবীন্দ্রনাথ ঠাকুর এর ইয়ে রয়েছে মিউজিয়াম রয়েছে তারপর আরো কিছু কিছু জিনিস রয়েছে যেখানে মানে যেখানে টুরিস্ট দের এলাও করছিল না যেহেতু কভিদের এর জন্য তো আমরা ওই আহ নরমাল সোনাঝুড়িতে ঘুরেছি তোরা সোনাঝুড়ির নাম শুনেছিস তো হম হম শুনেছি এমনি শুনেছি যে ওটা আহ খুব সুন্দর জায়গা শান্তি নিকেতন তো কি বলতো ওইটা মানে ওইটা একটা জঙ্গল বলবো না কি বলবো ওখানে একটা গাছ রয়েছে একটা না ওরকম সেম অনেকগুলো গাছ রয়েছে তার মাঝখানেই হাট বসে তোর ওখানে হাটে থাকে সব হ্যান্ডমেড জিনিস থাকে তোর শাড়ি থেকে শুরু করে জুয়েলারি সব কিছুই হ্যান্ডমেড, সব হাতে তৈরি নিজেরা হাতে বানায় হ্যাঁ ওখানে বসে জুয়েলারি বানাচ্ছিল আমি যখন গেছি দেখছিলাম জুয়েলারি বানাচ্ছে তারপরে ওই যে ঝুড়িগুলো হয় না বাঁশ দিয়ে যে ঝুড়িগুলো বানায় তারপরে ফুল বানা হ্যা শা শাড়ি ওরা নিজেরাই হাতে বোনা শাড়ি ইভেন ওখানে কাঁথা স্টিচটা খুব ফেমাস বুঝলি তো ওরা ধর শাড়ির দোকানে বসে রয়েছে মানে শাড়ির দোকান বলতে কিছুই না নরমাল একটা চট বিছিয়ে ওর ওপরেই শাড়িগুলো সাজিয়ে সাজিয়ে রাখে আর সাইড এ ওরা বসে বসে ওই আর শাড়ির উপর ডিজাইন করে সু আহ সুতো দিয়ে খুব সুন্দর আর খুব কম দাম ওখানে শাড়ির আমি তো ওখান থেকে প্রায় পাঁচ ছটা শাড়ি নিয়ে এসেছিলাম বাড়ির সবার জন্য শাড়ি নিয়ে এসেছিলাম চল সবাই মিলে একটা প্রে আহ প্ল্যান করি আমরা তাহলে শান্তি নিকেতন থেকে ঘুরে আসি হ্যাঁ, ঘুরে আসাই যায় দেখ খুব একটা খরচ তো হয় না মানে আমরা যে রুম টাতে ছিলাম সেই রুম টা আমরা অফার এ পেয়েছিলাম ধর ওই আড়াই হাজার টাকার মতন ঠিক আছে তো আমরা সব ফ্রেন্ডস রা মিলে গেলে একটা ডরমেটরি নিয়ে নেব ডরমেটরির রেন্ট ও ওরকমই তিন সাড়ে তিন হাজার টাকাই হবে ধর আমরা চার পাঁচ জন থাকলাম পার হেড খুব একটা পড়ল না আর খাওয়া খরচা খুব একটা বেশি না ওখানে না না সেটা কোনো ফ্যাক্ট না চল তাহলে আমরা যাই ঘুরে আসি

আর রাত্রিবেলা খুব ভালো লাগবে আমরা যে রিসোর্ট এ ছিলাম মানে ওখানে মোটামুটি বলতে সব রিসোর্ট এই না রাত্রিবেলা বাউল গান হয় বুঝলি তো ওই বনফায়ার হয় আর তার সাইড এ বাউল গান হয় মানে আরে হ্যাঁ খুব ভালো লাগে, ওই বাউলগানেই দেখবি তোর নাচ উঠে গেল এত সুন্দর গান করে ওরা আমরা রুমের মধ্যে ছিলাম ঠিক আছে? হট করে শুনছি যে গান বাজনা হচ্ছে, আমরা তো আর জঙ্গলের মধ্যে একটা রিসোর্ট এ ছিলাম বুঝলি তো মানে চারিপাশে তুই হয়তো দু হাত দূরে গিয়ে কিছুই দেখতে পারবি না শুধু রিসোর্ট এর লাইট গুলোই জ্বলছে আর তো জঙ্গল পুরো অন্ধকার আর রাত্রিবেলা কেউ ওখান থেকে বেড়াতেও পারবেনা, হুট করে দেখছি গান বাজনা বাজছে আমি ভাবছি যে কোথায় এখন তো সোনাঝুরিতে হাটটাও বন্ধ হয়ে যায় ছটার সময় বন্ধ হয়ে যায় শীতকালে ও আমি একটু বাইরে উঁকি মেরে গিয়ে দেখি কি বাউল গান হচ্ছে রিসোর্ট এর যত লোক ছিল সবাই ওখানে গিয়ে নাচানাচি করছিল আর সাইট এ বনফায়ার হচ্ছে ইভেন জানিস তো ওখানে কিছু পার্সোনাল মানে জায়গাও রয়েছে ধর তুই যদি আলাদা মানে ওদের সাথে বসে বনফায়ার না করিস তুই আলাদা করেও বনফায়ার করতে পারবি এরকমও করে দেবে ওরা

তারপরে আমি মাঝখানে শুনছিলাম যে ওখানে সুন্দর সুন্দর মানে হ্যান্ডমেড জিনিস গুলো খুব কম দামেই বিক্রি হয় প্রচন্ড কম দাম তুই জানিস না আমি ওই কালো মাটি না পোড়ামাটি বলে না পোড়ামাটি জুয়েলারি নিয়ে এসেছিলাম একটা হার সাথে কানের ছিল আর একটা আংটি ও ছিল মানে ওই একশো টাকা নিয়েছে মাত্র দেখবি আমি একটা ফটোতে পড়েছিলাম একটা গ্রীন কালার এর শাড়ি পরে হম এখন নয় আমরা বা শান্তিনিকেতন বা কাছাকাছি একটা প্ল্যানিং করলাম কিন্তু একটু দূরে ধর আহ আন্দামান গেলে কেমন হয় আমি শুনেছি আন্দামান টাও খুব সুন্দর আন্দামান তো দারুণ জায়গা মানে আমি কি বলতো আন্দামান এর সমুদ্রটা আহ ওই ভিডিও ফটোস এই দেখেছি আমার কোন আইডিয়া নেই যে ওখানে কিভাবে যায় বা আমার মামারা গেছিল বুঝলি তো আন্দামান কি সুন্দর জায়গা জানিস না পুরো এইচ এন্ড এভরিথিং ভিডিও করে এনেছে ওখানে জল পুরো একদম নীল মানে নরমালি সমুদ্রের থেকে টোটালি আলাদা পুরো ওখানে মানে নিচের বালি পুর পর্যন্ত পুরো দেখা যায় স্পষ্ট এতটা ক্লিন জল আদিবাসী যারা থাকে না আদিবাসী না যারা ঐ যে জঙ্গলে থাকে হ্যাঁ হ্যাঁ ওই আদিবাসী বলে ওই তো ওরা নাকি সব উম মানে আমাদের যে পিপল মানুষদের এরা যে এখানে থাকে সেখানে সব এসে এটাক করে

কিন্তু আবার হম রিস্ক ও আছে রাত্রিবেলার দিকে

ইন্ডিয়ান মালদ্বীপ, মালদ্বীপ তো দেখেছিস ফটো তে

ঠিক আছে ঠিক আছে আমাদের প্ল্যানিং টা তাহলে শান্তিনিকেতন কবে হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু করতে হবে ওই তো সবাইকে দাড়া জানাই আহ হ্যাঁ তোর আহ এই কলকাতা থেকে গাড়ি করে যদি যাস মানে আমাদের এখান থেকে প্রায় চার পাঁচ ঘন্টা লাগবে হাবড়া থেকে কিন্তু আমার মনে হয় ট্রেনে করে যাওয়াটা বেটার কি বলতো ট্রেনে করে মাত্র তোর আড়াই থেকে তিন ঘন্টা লাগে তোরা যখন গেছিলি ওখানে সেরকম কোনো সমস্যা হয়নি তো কোনো? না কোনো সমস্যা হয়নি আমরা তো ওই লকডাউন এর পরপরই গেছি কোনো সমস্যাই হয়নি শুধু কয়েকটা জায়গা আমরা ঘুরতে পারিনি কয়েকটা না অনেকগুলোই জায়গা যেরকম ওই শান্তিনিকেতনের যে ইউনিভার্সিটি টা রয়েছে ওখানে ঢুকতে পারিনি, মিউজিয়াম এ যেতে পারিনি, আরো অনেক কিছু ছিল ওখানে গিয়ে না একটা দারুণ আহ রেস্টুরেন্ট এ গেছিলাম বুঝলি তো রেস্টুরেন্ট টার নাম ঘরে বাইরে ওখানের থালি গুলো একবার ট্রাই করে দেখতে পারবি দারুণ, মানে এতগুলো আইটেম থাকে খাবারের তুই খেয়ে শেষ করতে পারবি না আর এত সুন্দর টেস্ট আর লাস্ট এ না একটা দই দেয় আম দই ওই দইটা না আমি আর মানে কোথাও অত ভালো আম দই খাইনি, নরমালি তো আম দই আমার খুব একটা পছন্দ না কিন্তু ওই রেস্টুরেন্ট টার আম দইটা দারুন ছিল তাহলে তো এবার যেতেই হবে

আর সোনাঝুরির হাট নাকি আমি শুনেছি যে শনি রোববারই বসে কিন্তু আমরা যে টাইম এ গেছিলাম না বললাম তো লকডাউন এর পরে গেছি তখন সারা সপ্তাহ ধরেই সোনাঝুরির হাট বসতো কারণ ওদের তো ওটাই ব্যবসা শোন না তোকে তো বলতে ভুলেই গেছি, আমরা কাশ্মীরে যখন গেছিলাম আমাদের গাড়ি পুরো একদম খারাপ হয়ে গেছিল পুরো একদম মিডিল জায়গাই জানিস না একটা মানে একটা মানে পাহাড়ের মানে একটা চোড়াগুলো হয় না সেরকম জায়গায় খারাপ হয়ে গেছে মানে আমাদের একটা মানে খারাপের জন্য না অনেক গাড়ির পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এরকম একটা পজিশন হয়ে গেছিল তারপর মানে অনেক প্রায় হ্যাঁ হ্যাঁ এক দেড় ঘন্টা ওখানে অপেক্ষা করে তারপর অনেক ড্রাইভার থাকে না যারা মানে গাড়ি ফারি ঠিক করে, তো তারা এসে গাড়িটাকে ঠিক করে তারপর চালু করা হয়েছিল

একে তো যেদিন কে গেছি উইকেন্ড এ গেছিউইকেন্ড এ হোটেল পাওয়া খুবই চাপ, তো আমরা ধর ওই শনিবার দিনকে গেছি তো শনিবারে আমরা আহ রুম পাইনি বুঝলি তো ওখানে তো আমরা অন্য একটা নরমাল একটা হোটেলে গিয়ে বুকিং করেছিলাম, তো এবার ওটা না স্টেশন থেকে বেরিয়ে

তিন নম্বর রেলগেট থেকে হয়তো আমি বিল্ডিং মোড় যাব ওরা দুশো টাকা ভাড়া নিয়ে নেবে, এরকম টোটো ভাঁড়া তো উঠেছি, এবার হোটেল এর নাম দেখিয়েছি তো ওরা বলছে কি হ্যাঁ হ্যাঁ চিনি, চিনি বলে সারা শান্তিনিকেতন গোল গোল করে ঘুরাচ্ছে বলছে এটা শান্তিনিকেতনের ইউনিভার্সিটি, এখানে সোনাঝুরির হাট বসে এই করে সমানে ঘুরিয়ে যাচ্ছে দশ-পনেরো মিনিট ধরে তারপরে গিয়ে একটা গলিতে গিয়ে কিন্তু তখন বলছে আপনাদের হোটেল টা কোথায় একটু বললে ভালো হয় তখন আমরা হয়েগেছি ভ্যাবাচ্যাকা খেয়ে গেছি তখন আর চিনতে পারি না গুগল দেখছি, গুগল দেখে আহ টোটো নিয়ে গেছি, তারপর ও দেখছি যে হোটেল টা ওখানে নেই ঠিক আছে তারপর এই বেকার বেকার লোকটাকে আমরা দুশোটাকা দিয়েছি, আবার স্টেশনে এসেছি আবার একটা টোটো ধরেছি তারপরে উম টোটো করে একটা টোটো ওয়ালাকে উম একটা টোটো ওয়ালা না যে টোটোতে উঠেছি সেই টোটো ওয়ালা একটা লোককে জিজ্ঞেস করেছে যে হোটেল টা কোথায়? তখন ঐ লোকটা বলছে কি এইতো স্টেশনের পাশে, মানে আমরা যে প্লাটফর্মে নেমেছি তার পাশেই ছিল হোটেল টা আমরা ফার্স্ট এ নেমেই সারা শান্তিনিকেতন টোটো করে এভাবে ঘুরিয়ে বেরিয়েছে জানিস কি বোকা বানালো আমাদেরকে

না, কিন্তু জানিস তো শান্তিনিকেতনে একটা ইয়ে আছে রাজবাড়ি রয়েছে ওই রাজবাড়িতে থাকার খুব ইচ্ছে তো এবার গেলে ওই রাজবাড়ীতেই থাকবো

আহ উম সেরকম না কি বলতো রাজবাড়ি দে জানিস তো কিরকম হয় বেশ বড়ো, আহ রাজাদের ঘর থাকে, ওই রাজাদের ঘরের মধ্যেই তোকে রুম দেবে মানে তোর মনে হবে যে তুই একটা রাজবাড়িতেই রয়েছিস ওখানেই নরমালি ওখানে সবাই একসাথেই লাঞ্চ ডিনার করে বুঝলি তো? মানে ওখানে একটা টাইম থাকে ওই টাইম এ গিয়ে লাঞ্চ করতে হবে, সবাই ওই টাইম এ গিয়ে একসাথে মানে ঠিক আছে তাহলে রাজবাড়ী তাহলে ডান হ্যাঁ বুকিং তো অনলাইন এ যেরকম হোটেল বুক করে ঐরকমই, তোর আগেই রুমও চুস করতে হবে, তোর রাজাবাবুর তারপর ছোট বউয়ের রুম এরকম করে না রুম এর নাম রয়েছে বুঝলি তো এবার রুমের ফটোও রয়েছে নিশ্চয়ই, তো তুই ওখান থেকে চুস করতে পারবি, আর দুপুরের লাঞ্চ টা না কি করে বলতো? একটা বড়ো ডাইনিং প্লেস রয়েছে ওখানে ধর মানে পুরো রাজবাড়ীতে যতগুলো লোক স্টে করছে সবাইকে একসাথে লাঞ্চ ডিনার দেয়, আমার মনে হয় রুম রেন্ট এর সাথেই ওটা ইনক্লুড করে দেয়, রুম রেন্ট ও সেরকম ছয় সাতহাজার টাকা রুম রেন্ট আমার এই ঘুরতে ঘুরতে যাওয়ার কথা শুনলে না আমার কাশ্মীরের কথা সত্যি খুব মনে পড়ে ভাই তুই এক, তুই কাশ্মীর থেকে বেরা এবার কাশ্মীর থেকে বেরা একটু কাছাকাছি চল এবার কিন্তু আমাদের যা বন্ধুরা তাদের তো সময়ই হয় না অন্য জায়গায় ঘুরতে যাওয়ার সময় সময় হয়, আমাদের সাথে ঘুরতে যাওয়ার আর সময় টা হয় না সেটা আর বলতে বল মানে আমি শুধু ভাবি সবাই আমি বসে বসে শুধু দেখি লোকজন গোয়া যাচ্ছে ফ্রেন্ডস দের সাথে তুই গোয়ায় গেছিস?

এই আমার গোয়া যাওয়ার কি ইচ্ছা, আমার গোয়া তে শুধুমাত্র ফ্রেন্ডস দের সাথে যাওয়ার ইচ্ছা, মানে আমি ফার্স্ট ট্রিপ দেব ফ্যামিলি র সাথে না আমি ফ্রেন্ডস দের সাথেই যাব

লোকজন দেখি ব্লগ ছাড়ছে, ফ্রেন্ডস রা মিলে যাচ্ছে ট্রেনের মধ্যে নাচ করছে, আর আমার এত রাগ হয় না সবার উপর কোথাও একটু ঘুরতেই যেতে পারছি না সামান্য কলকাতায় যাবো একটু ভিক্টোরিয়া তে ঘুরতে যাব সেটাও আর কারো সময় হয়ে উঠতে পারেনি আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে বুঝলি তো, তারও এত অফিস থাকে এতো অফিসের কাজ

আরে বাবা ওদের তুই ঘুরতে যাওয়ার কথা বলছিস ওকে যদি সামান্য ইনভাইট করি তাও আমার ওকে বলতে হবে যে কেন আসতে হবে কখন আসতে হবে এই টাইমে কিন্তু আমি বেরিয়ে যাবো, তুই বল ওদের সাথে ঘুরতে যাওয়া প্ল্যান কি করে করব? এক কাজ করি চল ওদেরকে বাদ দে কেউ যদি না যায় তুই আর আমি ওই রাজবাড়ী থেকে ঘুরে চলে আসব চলনা, আমি তুই সন্দীপ দা আমরা তিনজনে মিলে ওই আহ এক আহ দুদিনের জন্য শান্তিনিকেতন থেকে ঘুরে আসি

ইসে তোর দিঘা প্ল্যা প্ল্যান দীঘা প্ল্যানটা কি করবি একবার কি বলতো আমার না শুধু সমুদ্র টানে গোয়া তো মনে হয় না আর হবে ঠিক আছে তাহলে দীঘাই প্ল্যান কর, তুই যেটা করবি আজকুড়ে গেছিস কখনো আজকুড় নাম শুনেছি যাইনি, না না না অনেকটা আগে থেকে ওই যে কি বলে ওই লাল লাল কাকড়া পাওয়া যায় ওইগুলো তো হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ গেছি গেছি অনেক আগে গেছিলাম তো মনে নেই বুঝলিতো, হ্যাঁ আমিও গেছিলাম এই ধর আগের আগের বছর ক্রিস্টমাস এ গেছিলাম শোন না ও আচ্ছা শোন না আমি যখন গেছিলাম সেই সময় তো অনেক ছোট ছিলাম ওই তাজপুরে না ওই লাল লাল কাঁকড়া পাওয়া যায় বুঝলি তো সেই কাঁকড়ার পেছনে একটা দড়ি দিয়ে আমি সারা তাজপুর ঘুরেছি আমাদের এবার তাজপুরে গিয়ে না খুব বাজে একটা এক্সপেরিয়েন্স হয়েছে, কি হয়েছে বল তো ডাবো পাওয়া যায় সুন্দর ওখানে ডাব ডাবগুলো

আর তাজপুরে গিয়ে এবার খুব বাজে একটা ঘটনা ঘটেছে কি হইছে বলতো? আমরা তো টোয়েন্টি ফিফথ এ গেছি এবার আহ সারাদিন ভালো ঘুরেছি রাত্রিবেলা আমরা রিসোর্ট এ রয়েছি তো আমরা কি করেছিলাম বলতো সমুদ্রেরপাড়েনা অনেকগুলো খাবারের দোকান রয়েছে তো ওখানে একটা দোকানে চেনা জানা ছিল একজনের আমাদের গ্রুপের তো ওকে ওখানে ওনাকে দিয়েই আমরা দুপুরের রাতের খাবার আমরা রান্না করিয়েছি তো রাত্রি বেলা খাবার আনতে যাব ধর ওই আঁটা সারে আঁটা বাজে তো আমাদের যে ড্রাইভার ছিল সে বলল বেড়াচ্ছ যখন তো চলো অন্য একটা বিচ এর থেকে ঘুরিয়ে নিয়ে আসি, তাজপুরে নাকি এরকম মানে অনেকগুলো বিচ আছে যেখানে এরকম ঘুরতে যাওয়া যায় তো এবার শীতকাল বুঝলি তো আহ চারিদিকে কুয়াশা, অন্ধকার রাস্তা আর রাস্তাঘাটে ওদিকের খুব একটা আলোও নেই, তো আমরা গাড়ি করে যাচ্ছি তা কিছুটা গিয়েই না হুট করে মনে হল কি গাড়িটি কিছুর উপর দিয়ে ক্রস করলো হ্যাঁ হম তো মনে হল কি একটা কট কটকট কট করে আওয়াজ হচ্ছে যে চাকার সাথে কিছু হয় তো বেঁধে গেছে, তো আমি তো ফার্স্টে ভেবেছি হয়তো গাছের ডাল ফাল হবে হয়তো তো বেরিয়ে দেখে একটা বাছুর আহ রাস্তার মধ্যে শুয়ে ছিল বুঝলি ওই ড্রাইভার দেখতে পাইনি এত কুয়াশা তো আর রাস্তাটা আর পিচের রাস্তা আর বাছুরটাও পুরো কালো ছিল ওই ভুল করে বাছুরের গলার ওপর দিয়ে পুরো টেনে নিয়ে গেছে, মানে আমি ওটা শোনার পরে গাড়িতে বসে আছি এবার ওখানে আহ এরিয়া তে যত লোকজন ছিল সবাই চলে এসেছে সে তো মারপিট শুরু হয়েই যাবে এটা তো কেউ ইচ্ছা করে করেনি অন্ধকারে দেখতে পায়নি হয়ে গেছে কেসটা, এটাই শুধু আমাদের তাজপুরে খুব বাজে একটা এক্সপেরিয়েন্স ছিল

ধূর এগুলো তো একটা এক্সিডেন্ট না সব সময় তো এরকম হয়না না, এটা যা হবার যখন হওয়ার হয়েই যায় বাট তাই জন্য বলছি শোন না একদিন তাহলে দেখা কর হম একদিন দেখা কর, দেখা করে তাহলে প্ল্যান টা করি শান্তিনিকেতনের, আর তোর বেস্ট ফ্রেন্ড কেও বলিস দেখ যদি ওর হয়

ঠিক আছে আমার না এখন একটু কাজ রয়েছে আমি রাখলাম তোকে পরে ফোন করবো ওকে, টাটা, ঠিক আছে টাটা

hi বিনিতা হ্যাঁ ভালো আছি আমি তুমি কি তুমার কি খবর তুমি কেমন আছো আহ আমিও ভালো আছি তো এই তো কি করছো তুমার খোঁজ খবর নিতেই আরকি phone দিলাম হ্যাঁ আসলে আমার একটা ছোট ভাগ্নি আছে ও class one এ পড়েআহ তো ওকে একটু পোড়াচ্ছিলাম আরকি বাহ্ বাহ্ বেশ ভালো তো আহ তো তোমার ভাগ্নির কথা অনেক আগেই শুনেছিলাম ও যখন school এ ভর্তি হয়েছে তখন কথা বলে ছিলো আমাকে আহ এখুন তো বেশ বোড়ো হয়ে গেছে one এ উঠে গেছে মানে বেশ হ্যাঁ class one এ উঠে গেছে আসলে ওদের পোড়ানোর system এখন বর্তমান সময় যে ওদের পড়ার system টা আসলে ঐটায় দেখছিলাম দেকি দেকি ওকে পড়াচ্ছিলাম তো ওই টা আসলে আমাদের system এর গ্রামে যে রকম পড়া শোনা করতাম আগে ওরকমের মতো আসলে ঐরকমের মতো না আসলে একটু ভিন্ন তো কি কারণে ভিন্ন আমাকে এটা বলবে আমি আসলে অনেক দিন ধরে এতো ছোট বাচ্চাদের সাথে জড়িত না তো তো নেকটু জানতে পারলে আমার ভালো লাগতো আমার একটু ধারণা হতো হ্যাঁ আসলে আমরা যখন পড়তাম যখন আগেকার সময় ছিল তখন কিন্তু আমরা সে রকম একটা সিজুশীলতা বেপারটা ছিল না বুজছো